আমরা একটি ব্রিজ লক্ষ কত্তে পাচ্ছি।

একটি লোক নিজের টাকা তুলছে অপর লোকটি টাকা তুলে এ_টি_এম থেকে বেরিয়ে যাচ্ছে।

আমরা পুলিশ -কেও লক্ষ্য করতে পারছি এখানে তারা দাঁড়িয়ে রয়েছে।

জিম -টি সাদা কালার -এর করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি বেড রয়েছে এখানে।

এই ছবিটিতে আমরা একটি মন্দির দেখতে পাচ্ছি এই মন্দিরটি কালী ঠাকুরের মন্দির।

এই ছবিটি কোনো একটি ছট পূজার ছবি।

আশপাশে আমরা দেখতে পাচ্ছি ওয়াল -এর মধ্যে অনেক ছবি চিপকানো রয়েছে।

এই ছবিটিতে আমরা ঠাকুরের মূর্তি লক্ষ করতে পারছি কয়েকটি।

রুমটি দুটি কালার করা রয়েছে আমরা জানালা দেখতে পাচ্ছি দুটি জানালার মধ্যে আমরা পর্দাও লক্ষ করতে পারছি।

কিছু গাছ দেখতে পাচ্ছি গাছগুলিতে সাদা কালার করে প্রিন্ট করা রয়েছে।

অনেক লোকজনকে দেখা যাচ্ছে এই ছবিটিতে একটি রাস্তা রয়েছে রাস্তা দিয়ে হেঁটে চলেছে সেই লোকগু--

আমার দেখতে পাচ্ছি এখানে উঁচু করে স্টেজ -এর মতো করে রাখা রয়েছে যেগুলি সিমেন্ট -এর।

ফুল ফুটতে দেখা যাচ্ছে কিছু গাছে।

এই ছবিটিতে আমরা কিছু টমেটো লক্ষ করতে পারছি।

টমেটো -গুলিতে কালো কালো ছোপ দেখা যাচ্ছে এই ছবিটিতে।